দেখতে পাওয়া আমরা একটা বড় রুম রুমের কালার হইতাছে গ্রীন কালার ।

উম তবে আশেপাশে দুইজন লোক আসে এইখানে চেয়ার আসে আর টেবিল আসে এতা হইতাছে একতা তমতমের শোরুম ।

দেখতে পারস যে আরো একটা ঝর্ণা ছোত্ত ঝর্না।

এর মধ্যে দেখতে পারছি একটা ফ্যেক্টরি ফ্যেক্টরিটা কিসের ফ্যেক্টরি দেখতে আছি না ফ্যেক্টরিতে অনেক মানুষজন আছে লোকজন কাজ করতে আছে মজদুরি।

এই ফটোতে দেখতে পাইতাছি আমরা একটি সেলুন সেলুনের নাম হইতাছে--

এই ফোতোতে আমরা দেখতে পারছি অনেকটা বড় দোকান ঘর দোকান ঘরে অনেক।

রঙিন শু স্টাইলিশ শু অনেক ধরনের শু আসে।

দোকানে লাইট দিয়া দেসে এ_সি দিয়া-সে দোকানে কালার হইতাছে হোয়াইট কালার নিচে টাইলস লাগা আছে উপরেও টাইলস দেখা যায়।

সুতো আছ সুতা আছে সুতা বুনতাছে যায়--

এই ফটোতে দেখতে পারতাসি আমরা একটা বুদ্ধমন্দির।

আশেপাশে বড় বড় গাছপালা আছে।

গ্রীন কালার অ্যান্ড ইয়েলো কালার দোকানে পাওয়া যায় শ্যাম্পু বিমল।

এবং তাদের পারছি যে আমরা একটা ইস্কুল ।

স্কুল মাঠের কালার হইতাছে কালার ।

ইস্কুল মাথের বিতরে কেলন যায় অনেক বড় আসে মাঠ।

একটা কারেন্টের বোর্ড আছে ক্লিনিকের অন অনেকগুলো যন্ত্র আছে।

ওর কালারটা হইতাছে কালার রুমের ভিতরেও।

রুমের ভিতরে একতা আয়না আসে।

আশেপাশে দরজা আসে জানলা আসে আবার।

রোদের সাইদেও কয়েকতা বাড়ি আছে বিল্ডিং গর বিল্ডিং গরের আশেপাশে কয়েকটা বড়ো--

মেন রোড মেন রোড সামনে একটা আশেপাশে বড় বড়--

আশেপাশে অনেক লোকজন আইসে।

বাচ্চার সঙ্গে ঘুরতাছে অনেকগুলো মেলাতে।

এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সাইডে সাইডে গাড়ি ঘোড়া।

ঝরনার জল নীচে পড়তাসে ঝরনার জল অনেক তান্দা এবং দেখতে লাগতাসে।

রিচার্জ করনি হওয়া রিচার্জ করন যায় এয়ারটেলের।

এখানে একটা লোয়া যাইতাসে সাইডে সাইডে ব অনেক।

ছবিতিতে আমরা দেখতে পারসি একতা রোদ রোদের আশেপাশে অনেক বিল্ডিংও আসে বড় বড় বিল্ডিং গর ।

প্রুকুরের মেমী চাল অনেক জিনিস পাজ ফাওয়া যায় আশেপাশে।

বাইক বাইক পার্কিং করসে রাস্তায় গাড়ি-ঘোড়া।

খেলনাও পাওয়া যায় ছোট ছোট বাচ্চার খেলনা।